বাড়ি দেখতে পাচ্ছি চারপাশে গাছপালা আছে আর আকাশটা দেখা যাচ্ছে।

এঁ একজন ব্যাক্তি ভিতোরে আছে একজন ব্যাক্তি বাইরে একটা খাবার নিয়েয়েছে সেটাকে উকি মেরে দেখছে একটা হোরডিং লাগানো আছে সামনে একটা বাইনক রাখা আছে --

দেখতে পাচ্ছি আর বিল্ডিং এর চারপাশটা শুধু সবুজ উম নারকোল গাছ তালগাছ অনেক বড় বড় বৃক্ষ গাছ দেখতে পাচ্ছি আকাশটাও--

এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি সামনে একটা নীল রঙের হোডিং লাগানো আর সাদা রঙের বিল্ডিং স্কুল টা ভেতরে একটা গাড়ি।

এখানে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করে রেখেছে দেখছি। ই হোয়াইট কালারের কেকটা । তার উপরে রেড কালারের হার্ট সিপ দিয়ে এ বানিয়েছে।

এ নিচের জে-এ ঘাস গুলো খুব সুন্দ-অর ওর দূরে একটা গাছ দেখতে পাচ্ছি এ অনেক দূরে পো-ওল। অনেক বাড়িঘর গাছও দেখতে পাচ্ছি --

এখানে একটা জায়গাতে অনেক গুলো আলু দেখতে পাচ্ছি । হে অনেক পরিমাণের আলু আছে । হে আলু গুলো একটু একটু খোঁসা ও। আ-আ-আ আলু গুলো উম পুরনো আলু হবে।